এই য়োগা ক্লাস -ই হচ্ছে হিসাব মতো সবাই মিলে করছে একটা বাড়ির মধ্যে ।

অফিস -টা ফাঁকা আছে ।

বড়ো অনেকটা রুম আছে ভিতরে স্কুল এর ভিতরে ।

রুই চিংড়ি আর একটা মহিলা কাটছে একটা কাস্টম বিক্রেতা দিচ্ছে ।